ঘরের বিতরে ফুল দিয়ে সাজানো দেখতে পাওয়া যা--

কয়েকটি কার্পেট -ও দেকা যাচ্চে।

রুমের বাইরে একটি পোস্টারে দেখা যাচ্ছে ফ্যামিলি জেনারেল ওয়ার্ড ।

এখানে বিতরে কয়েকটি তারিয়া দেখতে পাওয়া যাচ্ছে।

চারটি পানির বোতলও দেখতে পাওয়া যাচ্ছে।

দোকানের বাহিরে একটি কলাগাছ দেখতে পাওয়া যাচ্ছে একটি সি_সি ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে একটি--

কয়েকটি পার্টস দেখতে পাওয়া যাচ্ছে এটি তাড়িয়াতে কাটুন দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে একটি বিল্ডিংও দেখা যাচ্ছে।

গরের বিতরে কয়েকটি গাড়ির পাইপ দেখতে পাওয়া যাচ্ছে।

দেশটিতে দুটি ঘরও দেখতে পাওয়া যাচ্ছে আরও কয়েকটি মেশিন মেরিন দেখতে--

রাস্তার পাশে একটি গেট দেখতে পাওয়া যাচ্ছে।

একটি বিল্ডিংও দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি কাপড়ের দোকান দেখতে পাওয়া যাচ্ছে।

শাড়ির উপরে আরো চারটি শাড়ি রাখা আছে।

ইন্ডাসটির বিতরে একটি তারিয়া দেখতে পাওয়া যাচ্ছে তারিয়ার ওপরে কিসু জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

একটি টিনের বেড়াও দেখতে পাওয়া যাচ্ছে।

রুমের ভিতরে একজন ডাক্তার বসতে দেখা যাচ্ছে।

পাশে একটি বেডে একজন রুগিও দেখতে পাওয়া যাচ্চে ।

এখানে একটি বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে।

আরো কিছু জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

বিল্ডিং -এর সামোনে কয়েকজন মানু দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি নদী দেখা যাচ্ছে।

এই দরজাও দেখতে পাওয়া যাচ্ছে।

গেটের মাঠ দিয়ে একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার চারিপাশে ফুল কয়েক রকমের ফুল দেখতে পাওয়া যাচ্ছে।